কেন কি মানে আর রিমিক্স করে ব্যাপার আর জিনিস গুলো কে খারাপ ও করে দিচ্ছে মানে আগে জিনিস তা বেশি ভালো ছিল মানে এটাই মানে আহ বলতে গেলে খুবই মানে বলতে গেলে খারাপ এক দিয়ে আর ইভেন আহ বলতে গেলে আমি আহ আহ সিদ্ধার্থ মাল সিদ্ধার্থ মালহোত্রস তো শের শাহ তে ছিল আহ আহ কি বলতে গেলে সুশান্ত সিং রাজপূত আহ আমার খুব ভালো লাগতো ছেলে টা কিন্তু বাট আহ যেটা হয়েছিল যে ও সুইসাইড করেছিল যেটা শুনে আমার খুব খারাপ লেগেছিলো কারণকি ও এই টিপের না যে সুইসাইড করে বাট ওই টাইম টা খুব মানে আহ ওকে নিয়ে অনেক চর্চা হয়েছিল ওই টাইম তা যে না ও সুইসাইড করেনি ও মার্ডার হয়েছিল এই ব্যাপার নিয়ে অনেক ঝামেলা হয়ে ছিল ওই টাইম তা অনেকে বলেছিল বলিউড কে বয়কট করে দিতে আর এমনি কোনো nepotism ও উঠে ছিল আহ যে এই কিছু কিছু ব্যাপারে পর মানে বলিউডের অনেক ইফেক্ট হয়েছে আহ কারণ জোহরের ও অনেক ইফেক্ট হয়েছে মানে ওকে অনেক জন ই আহ পছন্দ করেন এখন আহ মানে এই ব্যাপার গুলো আসার পর থেকে মানে বলিউডের অনেক ইফেক্ট হয়েছে বলতে গেলে আমি মনে করি বলিউড সিনেমা থেকে এখন বলিউড সিরিজ দেখা টা সবার পক্ষে বেশি ভালো হবে কারণ বলিউড সিনেমা আর আগের মতো নেই এখন যথেষ্ট cringe ভুলগার সিন দিয়ে বলিউড সিনেমা পুরো নষ্ট করে দিয়েছে আমাদের যারা মানে যারা টিনেজার্স রা দেখে বেশি করে ভালগার সিন ই দেখে তো আমি মনে করি যে সিরিজ দেখা তা বেশি ভালো কারণ আমি কি দিন আগে আমি বলেছিলাম যে হৃত্বিক রোশান আমার প্রচন্ড ফেভারিট তার থেকেও বোরো কথা আমার আর একজন ফেভারিট সে হচ্ছে শহীদ কাপুর আমি কিছু দিন আগে একটা সিনেমা দেখলাম মানে আমাজন প্রাইম এ তো ওখানকার ওই সিনেমা তা আমার বেশ ভালো লাগলো ব্ল্যাড্ডি ড্যাডি এর ওপর মানে সুন্দর বেশ সিনেমা টা মানে কারণ শহীদ কাপুর কে যাই রোলে দেয়া হয়ে শহীদ কাপুর খুব ভালো ভাবে সেটা কে মানে একট করে তোমার যেমন ব্ল্যাড্ডি ড্যাডি টা ভালো লেগেছে তার পর ভালো লেগেছে কবির সিং যেমন কবির সিং এর পর ভালো লেগেছে হচ্ছে জার্সি জার্সি তো একটা উনি একটা ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ারের ওপর ছিল এক্স রঞ্জি প্লেয়ার ছিল

যে বলিউড সিরিজ দেখা টা আমার আই গেস বেশি পছন্দের আর আমি সবাই কে সাজেস্ট করবো বলিউড সিরিজ দেখা টাই কারণ বলিউড সিনেমা আগের মতো আ আ এখনো কার টিনএজার টিনেজার্স রা হয়তো অনেকে বলবে রেমাকেস সিনেমা বা রেমাকেস গান বেশি ভালো তো আমি মনে করবো যে নাইন্টিজের গান গুলো একবার শোনা উচিত তার পর বলা উচিত যে যে এই গান গুলো ভালো না ওই গান গুলো ভালো হা বলিউড এর টাইম নাইন্টিজের যেই গান গুলো ছিল জেরোম নাইন্টিজের টাইম এ ছিল আমাদের ও ও হয়নি সিংমানে সেই টাইম টা ওই জেনারেশন টা পুরো একই হয়নি সিং হ্যান্ডেল করতো হ্যান্ডেল করতো ইন দা সেন্স মানে ওই রাপ্পিযং ব্যাপারটা টা বা কোনো পার্টি সঙ্গ এই গুলো বেশির ভাগটা হানি সিং এর ওই টাইম টা খুব হাইপ ছিল যেটা এখন বাদশা বা কিং নিয়েছে স্পেশালি বাদশা নিয়েছে কিন্তু সব ই নতুন নতুন উঠেছে তো আহ সেই জেনারেশন টা আমার মনে হয়ে আরো বেশি বেটার ছিল ইভেন বলিউডের দিক থেকে দেখতে গেলে এমন তও নয় যে বলিউড পুরো পুরি খারাপ মুভি বানানো শুরু করে দিয়েছে যেমন ভুলভুলাইয়া টা যেরকম আগে ছিল শুধু ভুলভুলাইয়া অক্ষয় কুমার একটা সাইকোলোজিক্যাল ফ্যাক্ট দেখানো হয়েছিল কিন্তু এই বারের নতুন ভুলভুলাইয়া টা তে যেটা ছিল মানে অনেকটা হাসির ওপর দিয়ে কমেডি টাইপ অফ মুভি বানিয়েছিলো ওটা মানে ভূতের মুভি ওটা আমার মনে হয়না ছিল বলে তো ভুলভুলাইয়া খারাপ ছিল না কিন্তু নাইন্টিজের টাইম এ ত্রি ইডিয়টস যেটা বেস্ট মুভি এখনো অব্দি বলিউডের মানে আমার মনে হয়ে ওটা স্টুডেন্টদের জন্য প্লাস বাবা মায়ের জন্য একটা খুব ভালো মেসেজ দিয়েছিলো ওই মুভি টা থেকে যেটা খুব খুবই ভালো ত্রি ইডিয়টস এর মতো মুভি আমার মনে হয়না এখনো অব্দি সেই ভাবে স্টুডেন্টদের জন্য বা বাবা মা কে লেসন দেয়ার মতো মুভি বলিউড বানিয়েছে বলে আহ ইভেন কিছু দিন আগে আমি যেটা শাহরুখ খানের মুভি পাঠান

মানে সেরকম ই খুব একটা খারাপ গানটা তে ছিল না আর এই গুলোই মানে বলিউড খুব একটা যে খারাপ হয়ে গাছে আমি সেটাও বলবো না কিন্তু হা নিশ্চই নাইন্টিজের মতো নেই আহ যেমনি কি আ আমি আহ মানে শহীদ কাপুরের খুবই একটা ফ্যান না বাট হা ওরে রিসেন্টলি কিছু কিছু মুভি খুবই ভালো ছিল মানে খুব ভালো একট করেছে মানে আহ যেমনি আহ জার্সি বা আহ কবির সিং কবির সিং ও একটা ডিফারেন্ট রোলেই দেখিয়েছে মানে বলতে গালে মানে খুব ই একটা ভালো মানে খুবই ভালো এক্টিং করেছে আমি এক্সপেক্ট করতে পারিনি ওর থেকে বাট আহ বলিউড হচ্ছে টাকি অনেক হলিউড মুভি থেকে বা টলিউড মুভি থেকে অনেক বা সাউথ ইন্ডিয়ান মুভিস থেকে কপি করছে

তো এই জিনিস তা আমার খুব মানে পছন্দ হয়নি আর একটা আমি খুব বড়ো মানে ফ্যান হলাম জন ব্রাহিম এর পাঠান মুভি তা যেমনি আমি বললাম যে কম বাক করেছে SRK হম সিরিয়াসলি ওটা বলতে গেলে SRK এর জন্যে কাম বাক হয়েছে বলিউডে বাট ওই মুভি তে আমি জন এব্রাহিম কে দেখলাম জন এব্রাহিম এর বডি খুবই ভালো আর জন ব্রাহিম আমার খব পছন্দ কেন কি আহ জন এব্রাহিম এর বডি সত্য খুবই ভালো খুবই ফিটনেস ফ্রিক ও মানে ও অলমোস্ট প্রত্যেক দিন জিম করে আর ওর বাইসেপ আর বডি তো খুবই মানে

আহ মানে খেয়ে না খেতে পারে না কেন কি ও কাজু বরফি খাওয়া ছেড়ে দিয়েছে ওই ফিটনেসের জন্য তো মানে কিছু কিছু লোক আছে বলিউডে যারা আমাদের কে ইনস্পিরেশন দায়ে আহ মানে এই সব দিক দিয়ে বিদ্যুত জাম্বল তার পরে বিদ্যুত জাম্বল ও খুব এক খুবই ফিটনেস ফ্রিক ওরে থেকে অনেক কিছু শেখ যায় ইভেন ওরে ইউটুবে মানে একটা চ্যানেল ও আছে যেখানে ও ডিফারেন্ট লেভেলের পুশ উপস বা কি করে বডি বানানো যায় মানে ভালো বডি বানানোর জন্যে মেনটেন করার জন্যে ভিডিওস আপলোড করে তো ওরে আহ কিছু কিছু পুষ উপস আছে যেই গুলো খুবই টাফ বলতে গেলে ওই গুলো মানে ও পারে মানে যেই গুলো মানে এই গুলো ইন ইনস্পিরেশন মানে উপ কামিং জেনেরেশনের জন্যে ইনস্পিরেশনহতে পারে মানে ওরা অলরেডি হয়ে আছে

আলাদা আলাদা মানে জেরোম সুপার থার্টি জন্যে ওকে মানে একটু ওয়েট বাড়াতে হয়েছিল তো ও ওয়েট বাড়িয়েছিল তার পর ওরে পরেই মানে সুপার থার্টি পরেই ওয়ার মুভি এসেছিলো তার জন্য আবার ওকে ওয়েট

সিরিয়াসলি মানে বলতে গেলে আমি আমি একটা ভিডিও দেখে ছিলাম মানে ওকে খুব কষ্ট করে আবার আহ বডি বানাতে হয়েছিল মানে হৃত্বিক রোশান কে মানে খুব স্ট্রাগেল করতে হয়েছিল আবার নিজের পুরানো ফিজিক টা কে ফেরত আনার জন্যে

কিরে খুব তো ছবি টবি দিচ্ছিস কোথায় ঘুরতে গেলি? আরে এই আর বলিস না রে ওই North Bengal এ গেছিলাম একটু খানি টুক করে ঘুরে চলে এলাম West সিকিম বুঝলি তো? ভালোই তো Trip টা দিলি ছবিগুলো ভালোই তো তুলেছিস কেমন রে জায়গা একটু বলতো আরে আহ actually ব্যাপার টা তুই জানিস সিকিম হচ্ছে মানে সবসমই always ভালো। আর তাছাড়াও সিকিমে আমরা এটা Plan করেছি হুট করেই, বুঝলিতো আচ্ছা এবার তোর West সিকিম টাতে আমরা গিয়েছি হচ্ছে Total তিনটে যায়গায় আহ একটা হচ্ছে তোর First এ আমরা গিয়েছি Ring Ching Pong ওখানে আমাদের One night stand ছিলো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেছি তোর হচ্ছে পেলিং পেলিংয়ে দুদিন ছিলাম আর তারপর ওখান থেকে গিয়ে আমরা ছিলাম রাবাংলা Total আমাদের এই হচ্ছে trip যে তিনটে যায়গা বললি তিনটের একটাও আমি চিনি না আমি solo করেছিলাম লছেন লাচুং ঠিক এই কালা পাত্থর এগুলো করেছিলাম একাই এখান থেকে বাইক নিয়ে আমি হানা‌ দিয়েছিলাম ব্যাস ঘুরে টুরে চলে এসছি‌।

তো ব্যাস আমি তো মানে সেই দেখেই Phone করলাম যে ভালোইতো ঘুরছিস আর এমনি Costing কেমন পড়লো রে পুরো Family এর সঙ্গে যে গেছিস আমাদের Per Head পড়েছে তোর NGP to NGP মানে তোর foodingPlus হচ্ছে Lodging এবং হচ্ছে তোর গাড়ি সব মিলিয়ে তোর পড়েছে Ten Thousand Five Hundread করে ঠিকাছে যেহেতু ছজন ছিলাম তাইজন্য তাও ঠিকাছে মানে তোদের Costing টা মানে কমি পড়েছে মানে SoloTravel এ তো জানিস ই ভালো Costing পরে travel এ Costing টা একটু বেড়ে যাবে কারণ যেহেতু তুই কি Solo ই জাবি নাকি তুই কারোর সঙ্গে যাবি? না না তোকে বললাম না আমি গেছি SoloTraveling এ Lachen Lachungकाला पत्थर ওগুলা আমি মানে তোর তাও আমি তোর অনেকদিন আগেই গেছি মানে ধর আজ থেকে তাও ধর চার্ পাঁচ বছর আগেই গেছি ঠিকাছে মানে সেই College এ পরাকালিন বেরিয়ে গিয়েছিলাম তো ভালই মানে Solo তে একটা মজা কি জানিস মানে কাউকে কোনো জবাব কিছু দিতে হয় না নিজের মতো ঘুরো আর সেই বাইক তো Always আমার জানিশই Favourite ও নিয়া চললাম আরেকটা recent এই solo travel করলাম জানিস তো আমি তোর আহ Haridwar Mussoorie মানে Mussoorie তারপর তোর Dhanaulti তারপর এদিকে তোর কি বলে তোর Rishikesh আহ Neelkantha এগুলা মেরেছি মানে Solo জন্য আমার মনে হয় Solo তে সবচেয়ে কি Freedom টা

একটা তোকে এমন Incident বলি তারপর তোকে বলছি Costing বাগেরা তোর আমি এ মানে এবার যে থাকলাম না Dhanaulti এ একটা Cliff আছে এইযে রাজা Cliff বলে মানে একদম ওটা মানে রাজা বলতে না দেশী বাংলায় বলে ActuallyKings cliff বলে Basically ওটা কি বলতো তোর মনে একদম পাহাড়ের গায়ে মানে নিচে হচ্ছে পুরো খাই । উপর থেকে তুই পুরো বসবি বসে না নিচে তুই একদম দেখতে পারবি, তোর পুরো মেঘ যাচ্ছে ঠিকাছে তো ওখানে আমি Nightstay করেছিলাম তবে মানে সত্যি একটা অমায়িক একটা পরিবেশ মানে সেই অন্ধকার পুরোটা এদিক ঘুটঘুটে মানে আরো অনেক Camping ওটা Actually camping area তো আরো অনেক Campers ছিল তো অন্ধকারের মধ্যে আরকি একা ওখানে গিয়ে অনেকের সাথে পরিচয়ও হয় ঠিক আছে এরম একটা Couple ও ঘুরতে এসছিল মানে বিশ্বাস করবিনা ওরাও বাংলার থেকে ঠিক আছে HusbandWife ব্যাস বেরিয়ে পড়েছি বাইক নিয়ে তো তো ওখানে গিয়ে পরিচয় হয় মানে, কেমন বলতো পুরো সামনেটা পুরো মানে নিচ থেকে মেঘটা যাচ্ছে, জ্যোৎস্না আলোটা উপর থেকে চাঁদের আলোটা টা পরছে মানে পুরো মেঘটা টা মানে বুঝতে পাচ্ছিস কেমন দেখতে লাগে ঠিক আছে মানে একটা আলাদাই একটা

তো সুন্দরবনের জন্য বেরিয়ে পরেছিলাম তো আমার Experience টা ছিল সত্যিই খুব ভালো কারণ সুন্দরবন এমনিও জানিস যে একটুখানি আমাদের ওটা মানে West Bengal এর কাছাকাছি, আর ওখানে তো অনেক Adventure ও রয়েছে জঙ্গল plus হচ্ছে তোর সবরকম নিয়ে আর আমি না একটু Offside সুন্দরবনে গিয়াছিলাম, মানে এমনি একদম সবাই যায় সেখানে যাইনি তুই কি সেই Boat গুলো নিয়েছিলিস কি সেই বসছে ওগুলো নিয়েছিলিস মানে আমি কখনো যাইনি But শুনেছি ওখানে অনেকটা Package package হয় এরম শুনেছি,

তো উনি আমার ফুলবাড়ী তে খুলে দেয় ওরকম থাকার জন্য তো আমি যখন ওই ফুলবাড়ী তে গিয়ে পৌঁছেছি ওখানে আমি ছাড়াও আরো দু তিন জন এরকম এসছে তো Actually আমার ওখানে ওখানে গিয়ে একটা Group এর সঙ্গে আলাপ হয়েছিল ওরা ছটা মেয়ে এসেছিলো ঠিকাছে তো ঐখানে আমি ওই group এর সঙ্গে আহ মানে ঢুকে গেছিলাম মানে গেছিলাম Solo trip হয়ে গেছিলো বেশ একটা বড় trip এর মতই এটা ভালো হ্যাঁ Solo তে সত্যি বলতে এটাই মজা যে কারোর কোনো জবাব দেয়া নেই তো তুমি একা নিজের মতো করে ঘুরতে পারো তোমার ধরো আজকে ইচ্ছা করলোনা এখানে যাবোনা তো আজকে গেলাম না কালকে গেলাম আজকে local side টা ঘুরলাম। আর একটা জানিস এরম একটা trip ছিল আমার মানে এটা একটু গা ছম ছম বেপার মানে সেই বার আমি পুরী trip করছিলাম ঠিকাছে তো বাইক এই একাই তো যেতে গিয়েনা তো তখন ওখানে দেখেছি তোর মানে একটা মানে রাস্তা দিয়ে যাচ্ছি তো মানে হটাৎ করে যেরকম আমার মনে হল সামনে থেকে কি একটা Pass করলো সাদা ঠিকাছে এবার সেই একটা জায়গা ভাই যতই হোক ভূতের ভয় তো আমাদের মনে সবারই থাকে এরম রাত্রি বেলা একটু গা ছম ছম ব্যাপার লাগছিলো নিজের মত চালা চালাচ্ছি তো বেশ কিছুটা দূরে যাওয়ার পর না মানে একটু মানে কেমন একটা বেশ আজব একটা লাগছিল লাগার পর তোর হটাৎ করে মানে ওখানে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে এরকম Local লোকের সাথে কথা বলছিলাম তো একজন বলছিলো যে এরকম নাকি মানে এই জাগাতে তে একটু এরকম একটা মানে Story আছে যেরকম যে কে একজন মারা গেছিলো তারপর থেকে এরম নাকি একটা গা ছম ছম ব্যাপার সব সময় থাকে এই Area গুলো তে এই একটা Experience আমার একটা আছে Solo trip এরম একটা ভয়ের ও একটা ব্যাপার এমন Adventure ও দেখেছি এটা একটা Horrific ব্যাপার ও মানে একটা Feel করেছি আচ্ছা না আমারও এই horrific ব্যাপার টা একবার হয়েছিল, সেটা তোকে আমি বলবো হচ্ছে তুই Indian Niagra Falls এর নাম নিশ্চয়ই শুনেছিস যেটাকে বলে চিত্রকূট falls কে,

হ্যাঁ তো ওটাকে বলে তোর Indian Niagra ঠিকাছে। তো কারন পুরো Niagra falls যেরকম তোর Half see সেরম চিত্রকূট falls ও কিন্তু পুরো Half see এর curve এ একদম দেখতে হয় বুঝলিত

search করলে পেয়ে যাবি তো ওখান টাই আমরা না ওখানে Basically গিয়াছিলাম হচ্ছে আমি আমার দাদাবৌদী সঙ্গে গিয়েছিলাম আর তার বৌদির দুই বান্ধুবি গিয়েছিল তো Basically আমরা তিনজন একটা মেয়ে এক Room এ ছিলাম আর দাদা বৌদি একটা room এ ছিল তো আমরা যেহুতু গিয়েছিলাম ওখানে একটাই Resort ছিল বু‌‌ঝলিত Dandami ঠিকাছে Dandami বলে Resort টা‌ একটাই Resort ওখানে ওটা বিরাট Resort মানে এলাকাটাই বিরাট বড় বুঝলীত মানে অনেকটা এলাকা পুরো মানে Resort টা আর পুরো Resort তাই হয়তো তোর five star category resort মানে সেই এলাহী ব্যাপার পুরো একদম তো যাইহোক আমরা গিয়েছিলাম ওখানে তো ওখানে গিয়ে আমি কিছু spookyFeel করেছিলাম মানে

বারান্দার chair এ না মানে মনে হচ্ছে কি কেউ একটা বসে chair তাকে দোলাচ্ছে তো এবার আমরা তিনজনেই তিনজনের দিকে মানে ঘুম ভেঙে গেছে আমাদের Light fight জলিয়েছি কিন্তু বাইরে আর বেরোতে পারছিনা কারণ যতই হোক তিনটে মেয়ে তার মধ্যে একটা ভয় লাগে হা একটা ভয় লাগে পুরো তো সেজন্য কিছু করিনি তা পরের দিন আমি এরকম তোর হচ্ছে আহ বললাম আমার পাশে দাদা বসছে তো আমরা যখন বলছিলাম তখন তোর আহ আমদের যে Breakfast table ছিল ওখানে আরো একটা group ছিল ওরা তিনজনই এসছিল Researcher team তো ওনাদের মধ্যে একজন বলছে যে কিছু মনে না করলে একটা কথা বলি আমি বলছি হ্যাঁ বলুন বলছে আপনারা যে কথাটা বললেন না কালকে এই Same ঘটনা টা আমদের Room এর বাইরেও হয়েছে তখন আমরা মানে সবাই মানে ও কি সেটা অদ্ভুত রকম Feeling এসেছে তো এইসব বলার পর তখন আমরা ওই সামনে গিয়ে যে মহিলা ছিল তাকে জিজ্ঞেস করেছি তখন বলছে যে এখানে নাকি একটা অদ্ভুত ব্যাপার দেখবেন যে মানে মহিলাটা বলছে যে আপনারা যখন এখানে ঢুকেছেন তখন দেখবেন যে এই Boundary এর ভিতরে কোনো পাখি কিন্তু নেই পাখির কিন্তু এরকম particular কোনো জায়গা থাকেনা যে আমি এই ঢুকবো না বা এরকম হয় না ব্যাপার টা আর আর বেড়াতে গেলে দেখবি খেয়াল করে যে সব জায়গায়তে কিন্তু কুকুর রা কিন্তু মানে আসেপাশে ঘুরে বেড়ায় মানে বিশেষ করে এমন পাহাড়িয়া জায়গায় বা বিভিন্ন কোনো জায়গায় কুকুর টুকুর থাকে তো বলছে আপনারা particular খেয়াল করবেন যে এখন টাতে কোনো কুকুর তারপর কোনো পোষ্য বা কোনো পাখী এসব দেখতে পাবেন না আপনারা না এরকম অনেক জায়গা কিন্তু আজো আছে জানিস তো Haunted place এটা কিন্তু আমাদের বলা আছে ঠিক এরকম একটা মানে Explore করিনি But নাম শুনেছি কারণ আমরও একটা Experience বেপক হলাম যে Avoid করেই চলি তোর এখানে মানে যখন ঘুরতে গেছিলাম তোর Mussoorie তে একটা জায়গা আছে Mussoorie Mines বলে মানে এর ইতিহাস হচ্ছে উনিশো চৌদ্দ না উনিশ পনেরোর সময়

তো যথারীতি যা হয় যে যেহুতু মাটির অনেকটা তলায় থাকতো দেড়শো দুশো Feet নিচে যখন তুমি কোথাও Mining করছো তো উপরে তো এক তো বর্ষা তো মাটি ধ্বসে যাওয়াতে প্রায় দের থেকে দুহাজার আহ मजदूर মানে

দুতিন মাসএর মধ্যে আবার বন্ধ করতে বাধ্য হয়েছে মানে যতবারই ওখানকার যে কাজকর্ম চালু করে যে Head সে মারা যায় মানে এরকম ও জায়গা আছে যে Actually এরকম Feel হয় মানে আজ যার জন্য তো Uttarakhand Government এ বলে দিয়েছে যে ওই জায়গা টা Haunted place এর মধ্যে ঠিক যেমন এরকম দেখ না সে Raigarh Port যেটা আমদের তোর Rajesthan এ ওটাও কিন্তু একদম ভুতুড়ে জায়গা মানে ওখানে কিন্তু বলা হয় যে স্যন্ধে ছয়টার পর কাউকে থাকতে মানে কেউ যেনো Port না থাকে বেড়িয়ে যায় মানে এরকম অনেক দেখা যায় যে তোর সে মানে আমদের Generation এর লোকজনরা তারা কিনা জোর ज़बरदस्ती থেকেছে লুকিয়ে চুরিয়ে এই জায়গা তে পরের দিন হম তাদের আর কোনো trace পাওয়া যায়নি মানে এখনও জানিস তো এই জিনিস গুলো কিন্তু একটু হলেও কোথাও না কোথাও সত্যি ঠিক এরকম যেমন তোকে আমি বললাম যে আমার পুরী যাওয়ার রাস্তা টা এই একটা তুই তো আহ সিকিম গিয়েছিস সিকিমেত সিকিম দার্জেলিং ওই সবেও ও তো একটা কিছু Haunted area আছে Darjeeling এ তো Morgen House ই রয়েছে হ্যাঁ ওই ওটাই বলতে যাচ্ছিলাম ওই জাগা টা ওরকম আছে একটু ভুতুড়ে ভুতুড়ে জায়গা ঠিক আছে তার পরে জানিস তো আর একটা জিনিস পাহাড়ে মানে বলা হয় পাহাড়ে নাকি অনেক সময় এরকম দেখাও যায় যেহুতু পাহাড়ে Accident গুলোবেশি হয় না তো পাহাড়ে এই জিনিসগুলো একটুখানি বেশি একটু Haunted ব্যাপার টা থাকে মানে এইযে এইটা তে আর একটা কথা মনে পড়লো মানে আমি যখন মানে বাইরে থাকতাম না তোর Rajasthan এ তো ওইসময় না তোর একটা আমার যে আহ মানে আমি যেখানে থাকতাম ওর Care taker ছিল এক পাহাড়ি ঠিকাছে তো ও বলেছিল যে এরকম নাকি ওরা এরকম মানে প্রায় নাকি feel করতো

তো তখন নিচে নাকি ওরা দেখে একটা মহিলা এরকম বসে কাদঁছে রীতিমত মানে কান্নার আওয়াজ শুনছে ঠিকাছে মানে ওরা যখন নিচে গিয়ে যখন Check করতে যায় তখন কাউকে আর খুঁজে পায়না মানে এরকমও হয় যেটা কিনা মানে বলিনা যে আমরা হয়তো অনেককিছু দেখি না কিন্তু অনেককিছুই আমদের আসেপাশে থাকে যেটা কিনা আমরা অনুভব করি বা আমরা ওটাকে নিয়ে হয়তো মানে একটা Feelings এর উপরে রেখে দিই এরকম Existence এই কিন্তু অনেকি আছে সেটাই যাই হোক দেখ যেটা বলছিলাম সেটা হচ্ছে তুই আহ বেড়াতে যাওয়া থেকে আমরা চলে গেছি একদম পুরো মানে haunted place এর জায়গায়,

তুই জানিস এই বিভিন্ন জায়গায় তুই যদি গুগলে search করিস, haunted place বলে বিভিন্ন জায়গায় রয়েছে যেখানে লোকেরা travel করতে ভালোবাসে এবং যাই ওখানে থাকতে ভালোবাসে অনেকই এরকম আছে অনেকে এরকম Even অনেক Family আছে মনে কর Husband wife আমার নাম মনে পড়ছেনা এরা এরকম মানে Areas গিয়ে ওরা Video বানায় এরম আছে এরকম অনেক আমাদের অনেক লোকই আছে এরম ওরা এটাকে enthusiastic টাকে Energize করে মানে Energy টাকে ভালোবাসে EnEnjoy করে Trip type গুলোকে মানে Trip গুলোর কথা

ওখানটা হচ্ছে একদম পুরো সমুদ্রের পার ধরে হেঁটে যেতে হবে ওখানে গিয়ে Tent খাটিয়ে থাকব তো ওটা একটা খুব সুন্দর Experiment হতে পারে কিন্তু আমি Actually পুরো নাম টা আমার ঠিক মনে নেই জায়গা টার তো ওটা তবে যে বন্ধু বলেছে তাকে জিজ্ঞেস করলেই জানতে পেরে যাবো তো আচ্ছা আচ্ছা ঐটা একটা ভালো Experience হতে পারে আমাদের যদি তোর চাস আর মানে Actually তুই এই ঘুরতে যাওয়ার কথা বললি বলেই বলি যে একটা Plan কর May মাস June মাসের মধ্যে কোনো একটা জায়গায় যাই একটু ঘুরে আসি কোথায় গিয়ে টুক করে তোর ওড়িষ্যা দিয়ে মানে একটা মাথায় আসলো জানিস তো আমার একটা plan তো আছে May মাসের জন্য না, আমি June এ plan করেছি ওড়িষ্যাতে একটা জায়গা আছে তোর সম্বলপুর বলে সে অনেক দিন আগে গেছিলাম বন্ধুরা মিলে মানে ওটা তোর সম্বলপুর City থেকে একটু ভিতর দিকে চাম্বালা বলে একটা জায়গা আছে মানে ওখানে জানিস তো মানে একটা মন্দির আছে হনুমান জীর মন্দীর মানে আজও মানে দিনে রাতে মানে ভোর বেলায় যখন প্রথম সুর্য বেরোয় আর যখন আহ সন্ধা বেলায় প্রথমে সুর্য অস্ত যখন যায় একুশ খানা তোপের ওরা কা মানে salute দেয় ভগবান কে

Regiment এ যে head সে বিদ্রোহ করে ঠিকাছে তো বিদ্রহ করাতে তাঁকে আর কি মানে যা হয়ে মানে আমাদের মানে British রা কি মেরে দিয়েছিল ঠিক আছে তো মেরে যাওয়ার পর না আজ ঐ জায়গা টা একটা হচ্ছে পুরো মানে আহ কি বলবো জঙ্গল Type মানে তুই জঙ্গল Safari ও করতে পারিস ওখানে Purely jungle type আর যখন মেরে দেয় মেরে দেয়ার পর থেকে না ওখানে কোনো British আর তারপর রাজ্যত করতে পারেনি

এতোটাই Haunted হয়ে গেছিলো ঠিকাছে তো এখন যেহুতু জায়গাটাকে মানে ইয়ে আর কি মানে থাকার জায়গাটা ওটা একটা Government resident house আছে ওখানে আজকের Date এও জানিস কোনো Electricity নেই মানে এরকম নয় চেষ্টা করেছে যে মানে চেষ্টা করেনি যে বিদ্যূৎ যাবে but ওখানে বিদ্যুৎ ওরা চালাতেই পারেনি ওখানে খালি একটাই আসেপাশে Locality মধ্যে তাও পাঁচ Kilometer দূরে একটা তোর college আছে Homeopathy college আহ ব্যাস এই, এই ছাড়া ওই Area তে আর কিচ্ছু নেই Homeopathy college আর এই পুরোনো Residential Complex যেটা কিনা মানে এখনও অব্ধি তোর Traditional way তে চলে মানে যেখানে কিনা তোর আহ কি বলে এই hurricane মোমবাতির আলো এগুলো দিয়ে থাকতে পারবি আর মানে সন্ধ্যা মানে রাত্রি বেলায় দিকে তুই আজব আজব সব আওয়াজ শুনবি মানে জন্তুর আরকি মানে তুই Feel করবি যে তোর এরকম হয়েছে উপরে একদম ছাদে চলে এসেছে যে দোতালা তো আর একরকম ওরা লাফ ফাপ দেয় মানে পুরো ছাদে এসছে তুই দেখবি চোখে আলো জ্বলছে মানে এটা আমি যেহুতু বন্ধুরা মিলে অনেক আগে গেছিলাম না অনুভব টা করেছি তাই আবার যাওয়ার ইচ্ছেও ছিলো তাই আমি ভেবেছিলাম যে June এ যাবো তো এই একটা plan কিন্তু করা যেতেই পারে কি বলিশ হ্যাঁ এটা করা যেতে পারে এবার সুন্দর একটা haunted place বলছিস যখন তুই। না এখন কিন্তু তুই Haunted ব্যাপার টা পাবিনা এখন তুই পাবি কেমন Jungle safari আর এই হনুমান জির মন্দির টা পাবি আরেকটা আছে ওখানে ঝর্ণাও আছে ঠিক একটু পেছন দিকে ঠিক আছে মানে ঝর্নাটা কেমন মানে আহ চারটে Level এর Stage এ আছে মানে একদম উপরে তার পাশে হচ্ছে হনুমান জির মন্দির তারপর ঝর্ণাটা সিদা মানে প্রায় Around তোর মানে আহ পঞ্চাশ ষাট foot নিচে Second ধাপ

আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওখানে জানিস তো আর একটা মানে ওখানে সাম্বলপুর আহ থেকে চাম্বালা হম সাম্বলপুর City তে একটা মন্দির আছে আহ ঠিক নাম টা মনে পড়ছে না, ওখানে তোর মন্দির টা তুই চারদিক যে কোনো দিক থেকে তুই দেখবি ওটা সবসময় তোর তেইশ Degree তে মন্দিরের চুরাটা ওটা বেঁকা থাকে শিব মন্দির ওটা মন্দিরের চুড়াটা সব সময় তেইশ Degree বেঁকা থাকে তুই যে চার দিক দিয়ে তুই যেদিক দিয়েই দেখ মানে ওরে construction তা এত টা সুন্দর ভাবে বানিয়েছে আচ্ছা আচ্ছা মানে ইটা তো মানে হয়ে এসেছে ব্যাপার টা হা হয়েছে না বানিয়েছে এরকম ও আচ্ছা আচ্ছা বানিয়েছে তার পর কি সব চে বড়ো কথা ওখানে তুই একটা মাছ পাবি মানে ওরা বলে যে মাছ হচ্ছে ওদের ভগবান ঠিকাছে তো ওখানে তুই একটা মাছ মানে মাছ একেকটা মাছ ভাব মানে আমাদের Normal নদী একটা আহ মানে নদীরফদির জলে কত বড় হতে পারে খুব বেশি হলে এক হাত কি এরকম Size খুব বেশি হলে ওখানে এক একটা মাছ ধর Minimum দের হাত দু হাত মানে এরকম বড় বড় Size এর মাছ ওখানে কিন্তু নদী কিন্তু নদী আর ওখানে ওরা পুজোও করে রীতিমত মাছদের মানে মন্দির তার নাম মনে পড়ছেনা মানে এরকম এরকম Sambhalpur city তে আছে তারপর তুই আরেকটা ওখানে একটা Damn আছে ওটাকে ঘান্তেশ্বারী মন্দির বলে মানে ওখানে বলা হয় যে মন্দির এ গিয়ে যদি তুই মানদ করিস ঠিকাছে আর যদি ধর প্রথম যে মানদ করবি সেখানে তুই ঘনটিতা বাধবি ঠিকাছে তোর মানদ যখন পুরো হবে তুই গিয়ে ঘনটিটা কিন্তু অবশ্যই খুলতে ‌‌‌হয় নাহলে কিন্তু ওরা মানে যে ওই ঘন্টিটা তুমি যদি না খুলো তাহলে তাহলে তার এক বছরের মধ্যে মানদ পুরো হওয়ার এক বছরের মধ্যে তোমার মানোদ টা নষ্ট করে দিবে বা তোমার খুব ক্ষতি হবে মানে আজকের Date এও এরকম এরকম জায়গা আছে আমরা সেটা জানিনা যতক্ষণ না আমরা নিজেরা গিয়ে দেখছি বা জায়গাটা বুঝতে পারছি explore করছি একদমই তাই, ঠিকিই বলেছিস ব্যাপার টা কাজ করা যাই যে তাহলে আমরা একটা দিন বসি বুঝলি? আহ মোটামুটি কারা কারা যাব দেখ আমি যাচ্ছি তুই যাচ্ছিস Confirm আর তোর girlfriend কেও বলে নিশ আমার একটা বন্ধু আছে খুব ভালো ওকেও বলবো যে ওতো চাইছিল ঘুরতেই যাবে তো চার থেকে ছজনের একটা plan করি সবাই মিলে আহ একটা group বানা ওখানে লেখালেখি করি তারপরে না হয় তোর সেরকম হলে তোর ওরাও কিছু নিশ্চয়ই জাগা place এর কথা বলবে যে হ্যাঁ এগুলো ভালো হতে পারে বাঁ ওদের কোনো Experience থাকতে পারে তো Mainly তোর যখন ইচ্ছা এতোটাই Haunted একটা Place এ যাওয়ার কারন Haunted place সত্যি সবারই একটা Adventure তৈরী করে দেখ শুধু haunted বলবো না, এই জায়গা টা যেমন দেখ যেমন Odissa এর তুই ওখানে মন্দির ও পাবি তুই ওখানে কিন্তু জঙ্গল মানে Jungle safari গুলো ও পাবি তুই Haunted আর গা ছম ছম ব্যাপারও পাবি তো আমার মনে হয় যে এরকম একটা জায়গা না ছাড়া উচিত না যেখানে কিনা দেখ সবচেয়ে বড় কথা যে আমরা ঘুরতে কিজন্য যাই যে সবাই থাকব একসঙ্গে হইহুল্লোড় হবে জিনিস গুলো দেখবো অনুভব করবো মজা হবে আমার মনে হয় যে দেখ আহ মানে শুধু Haunted কোথাও দেখতে যাবো বা Feel করবো সেটা না ভেবে আমরা এতগুলো জায়গা দেখবো সেটা ভেবে আমার মানে যাওয়াটা হয়তো খুব ভালো হয় তুই কি বলিস? হ্যাঁ আমারও তাই মনে হয়, তাহলে একটা কাজ করি তাহলে তুই আহ Phone টা রেখে একটা Group বানা Group বানিয়ে তারপরে না হয় ওখানে সমস্ত কথা বার্তা হবে কারণ তাহলে মনে হয় Best হবে তাইনা? তাহলে তাই করি আমি group বানাচ্ছি তাহলে তুই ওখানে একবার direct আই দরকার পড়লে একটা Video call এ রেখে দিবো সবাই আসবে রাতারাতি Discussion এ কারণ দেখ June এ যদি আমরা যাই এটা কিন্তু Already march april may ticket কাটতে হবে সবাইকে এবার সবাই এখন চাকরির মধ্যে আছি ছুটি মুটি Apply করতে হবে

একদম একদম plus costing নিয়ে ওখানে কথা বলতে পারবো আরো সুবিধা হবে। সেটাই তাহলে তাই কর ঠিকাছে ঠিকাছে ok তাহলে তাই করছি রাখলাম হ্যাঁ রে Bye Bye